এ প্রায় তিন-চার তলার সমান হবে এবং সামনেটা--

যেখানে মিস্ত্রিরা ও ছাদে অনেক কাজ করছে এবং বাড়িটি --

এবং এটি প্রায় তিন তলা লম্বা জায়গা জুড়ে অবস্থিত। যেখানে--

যেখানে দেখা যাচ্ছে শার্ক গাড়িটির চাকাটা খারাপ হয়ে গেছে।

লেখা আছে আলট্রাসনোগ্রাফি রক্ত পরীক্ষা ও.সি.জি. এখানে করা হয়।

এ এ উ যাকে কিনা-আ একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে।

বই রাখা আছে বিভিন্ন ধরনের বই রা আছে ভূতের বই কিংবা হাঁসির বই--

যেখানে এটি পাড়ে দেখা যাছে এই পাড়ে দেখা যাচ্ছে অনেক গাছপালা-আ--

এই ছবিটিতে আর দেখা যাচ্ছে এটি কোন একটি--

সংস্থা অবস্থিত যে যেটি তিনতলার সমান প্রায়।

সামনের দিকটা খুব সুন্দর ফোকাস -এ আছে পিছনের দিকটা হালকা ব্লার হয়েছে--

এবং অফিস -এর ওপরে সিলিং -টি খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে ।

যেটির নাম দেয়া আছে হেল্থ ।

এই ছবিটি খুবই সুন্দর ছবি।

এবং সেটি উত্তর দিনাজপুরে অবস্থিত।